এবং অ বিকেল বেলায় সকাল বেলায় --

এবং ফুটবল খে খেলতেও আসে।

এবং এখানে হোটেল ও পাওয়া যাবে আ উইথ ফুড ।

এখানে হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার কাটনিং ।

বর আছে আর বউকে বরণ করা হচ্ছে।

তো স্টাইলিশ অনেক রকমের জুতো টাও-

এটি একটা ডান্স একাডেমী

ডান্স শেখানো হয় বাচ্চাদের --

আ ডান্সিং -এর জন্য তৈরি হচ্ছে।

তার একটা ফটো ফুটিয়ে তুলেছে।

এটি একটা স্টেজ পারফরম্যান্স যেখানে ভারত নাট--

এই কলেজ -এ অনেকেই পড়েন।

এটা এখানে পরেন এবং সাকসেসফুল হয়ে ।

অনেক ব্রাইট ফিউচার -এর জন্য তৈরি হয় ।

একটি বুক শপ এখানে নানান ধরণের--

এবং এখানে মন দিয়ে পড়াশুনা করছে যেই স্টুডেন্ট গুলো দেখা যাচ্ছে।

এটা একটা-আ গিটার শপ ।

আ গিটার -এ সাধারণত অনেক রকম --

সো ইলেক্ট্রনিক সব জিনিস পাওয়া যায় যেমন ফোন ।

একটা মেলার আ --

ধরণের খাবার এখানে পাওয়া যায় এবং--